থাকছে । পিছন দিকেই একটি লোহা বার হচ্ছে। একধারে জুতো এবং একটি । পাশে একটি মাছের পেটি ও দেখা যাচ্ছে।

এটি একটি এ. টি. এম যেখানে দেখা যাচ্ছেএখানে একটি এ. টি. এম মেশিন রয়েছে পাশেই একটি ঝাঁটা দেখা যাচ্ছেএবং সাইড -এ একটি ডাসবিন --